C এবং C এ ফাংশনসের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব ফাংশন কি
ফাংশনের সিনট্যাক্স
রিটার্ন স্টেটমেন্টের গুরূত্ব
আমরা এটি উদাহরণের সাহায্যে করব
আমরা কিছু সাধারণ এরর এবং তাদের সমাধান ও দেখবো
এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1110 এবং জিসিসি এবং g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
ফাংশনের ভূমিকা দিয়ে শুরু করা যাক
ফাংশন হল স্বয়ংসম্পূর্ণ প্রোগ্রাম যা একটি নির্দিষ্ট কাজ এক্সিকিউট করে
প্রতিটি প্রোগ্রাম এক বা একাধিক ফাংশন নিয়ে গঠিত
একবার এক্সিকিউটের পর কন্ট্রোল যেখান থেকে অ্যাক্সেস করা হয়েছে সেখানে ফেরত পাঠানো হবে
এখন ফাংশনের জন্য সিনট্যাক্স দেখি ret টাইপ ফাংশনের ফেরৎ দেওয়া তথ্য সংজ্ঞায়িত করে
fun নামে হল ফাংশনের নাম
প্যারামিটারস হল ভ্যারিয়েবলের নাম এবং তাদের ধরনের সূচী
আমরা একটি খালি প্যারামিটার সূচী নির্দিষ্ট করতে পারি
একে আর্গুমেন্ট ছাড়া ফাংশন বলা হয়
এবং একে আর্গুমেন্ট সহ ফাংশন বলা হয়
এখন ভয়েড ব্যবহার করা প্রোগ্রাম দেখি
আমি ইতিমধ্যে এডিটরে প্রোগ্রাম লিখে ফেলেছি
এটি খুলি
উল্লেখ্য যে আমাদের ফাইলের নাম ফাঙ্কশন এবং আমি ফাইলটি এক্সটেনশন c দ্বারা সংরক্ষণ করেছি
আমি এখন কোড ব্যাখ্যা করি
এটি আমাদের হেডার ফাইল
যেকোনো ফাংশন ব্যবহার করার পূর্বে তা সংজ্ঞায়িত করা আবশ্যক
আমরা এখানে এড নামক একটি ফাংশন ঘোষিত করেছি
উল্লেখ্য যে এড ফাংশন কোনো আর্গুমেন্ট ছাড়াই
এবং রিটার্ন টাইপ হল ভয়েড
এখানে দুই ধরনের ফাংশন আছে
প্রথমটি হল ইউসার ডিফাইনড ফাংশন যা আমাদের এড ফাংশন এবং প্রি ডিফাইনড ফাংশন যা প্রিন্টফ এবং মেইন ফাংশন
এখানে আমরা a এবং b কে 2 এবং 3 মান নির্দিষ্ট করে শুরু করেছি
তারপর আমরা একটি ভ্যারিয়েবল C ঘোষিত করেছি
আমরা a এবং b এর মান যোগ করি
ফলাফল C তে সংরক্ষিত হয়েছে
তারপর আমরা ফলাফল প্রিন্ট করি
এই আমাদের মেন ফাংশন
এখানে আমরা এড ফাংশন রাখি
এডিশন অপারেশন সঞ্চালিত করা হবে এবং ফলাফল প্রিন্ট করা হবে
এখন সেভ এ টিপুন
প্রোগ্রাম এক্সিকিউট করি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
কম্পাইল করতে লিখুন জিসিসি ফাঙ্কশন ডট c হাইফেন o ফান এক্সিকিউট করতে লিখুন ডট স্লেস ফান আউটপুট সুম ওএফ a এন্ড b আইএস 5 হিসাবে প্রদর্শিত হয়েছে
এখন আমাদের প্রোগ্রামে ফিরে আসি
ফাংশনে প্যারামিটারস বা আর্গুমেন্টস নামক বিশেষ চিহ্ন রয়েছে
এখন আমরা আর্গুমেন্টের সাথে একই উদাহরণ দেখবো
আমি এখানে কয়েকটি জিনিস বদলাবো
লিখুন ইন্ট addইন্ট আ ইন্ট বি আমরা এখানে এড নামক একটি ফাংশন ঘোষিত করেছি
এখানে ইন্ট a এবং ইন্ট b হল এড ফাংশনের আর্গুমেন্ট
এখন এটি মুছে ফেলুন
a এবং b এখানে লেখার দরকার নেই
প্রিন্টফ স্টেটমেন্ট মুছে ফেলুন
লিখুন ইন্ট main এখানে একটি ভ্যারিয়েবল সুম ঘোষিত করা যাক
লিখুন ইন্ট সুম তারপর লিখুন সুম add54 এখানে এটি আমাদের এড ফাংশন
তারপর আমরা আর্গুমেন্ট হিসাবে 5 এবং 4 লিখি
5 এবং 4 যথাক্রমে a এবং b তে সংরক্ষিত হবে
এডিশন অপারেশন সঞ্চালিত করা হবে
এখন ফলাফল প্রিন্ট করি
তাই এখানে লিখুন printfসুম isdnসুম এখন এটি মুছে ফেলুন যেহেতু আমরা ইতিমধ্যে উপরের ফাংশন লিখে ফেলেছি
লিখুন রিটার্ন 0 সেমিকোলন
একটি non ভয়েড ফাংশনের রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করা আবশ্যক যা একটি মান ফেরত দেয়
সেভ এ টিপুন
প্রোগ্রাম এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
আগের মত কম্পাইল করি
এক্সিকিউট করি
আউটপুট সুম আইএস 9 হিসাবে প্রদর্শিত হয়েছে
এখন আমরা একই প্রোগ্রাম C এ এক্সিকিউট করব
প্রোগ্রামে ফিরে আসি
এখানে কিছু পরিবর্তন করি
Shift Ctrl এবং S কী একসাথে টিপুন
এখন ফাইলটি cpp এক্সটেনশন দিয়ে সংরক্ষণ করুন
সেভ এ টিপুন
হেডার ফাইলটি আইওস্ট্রিম হিসাবে পরিবর্তন করি
এখন ইউজিং স্টেটমেন্ট যোগ করুন
C এ ফাংশন বিবৃতি একই
তাই এখানে কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই
এখন প্রিন্টফ স্টেটমেন্ট কাউট স্টেটমেন্ট দিয়ে প্রতিস্থাপিত করুনযেহেতু আমরা C এ লাইন প্রিন্ট করতে কাউট ফাংশন ব্যবহার করি
ফরমেট স্পেসিফায়ার এবং n মুছে ফেলুন
এখন কমা মুছে ফেলুন
দুটি ওপেনিং অ্যাঙ্গেল ব্রেকেট লিখুন
সুম এর পর আবার দুটি ওপেনিং অ্যাঙ্গেল ব্রেকেট লিখুন
ডাবল উদ্ধৃতির মধ্যে ব্যাকস্ল্যাশ n লিখুন
ক্লোসিং ব্রেকেট মুছে ফেলুন
এখন সেভ এ টিপুন
প্রোগ্রাম এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসুন
লিখুন g ফাঙ্কশন ডট সিপিপি হাইফেন o ফান1 এখানে ফান1 আছে কারণ আমরা আউটপুট ফাইল ফান প্রতিস্থাপিত করতে চাই না
enter টিপুন
লিখুন fun1 আউটপুট সুম আইএস 9 হিসাবে প্রদর্শিত হয়েছে
এখন আমরা কিছু সাধারণ এরর দেখি যা আমরা পেতে পারি
ধরুন আমি এখানে 4 এর স্থানে x লিখি
আমি বাকি কোড একইরকম রাখবো
এখন সেভ এ টিপুন
প্রোগ্রাম কম্পাইল করি
আমরা লাইন সংখ্যা 10 এ একটি এরর দেখি
x ওয়াস নট ডিক্লেয়ার্ড আইএন থিস স্কোপ
এর কারণ হল x একটি ক্যারেক্টার ভ্যারিয়েবল
এটি কোথাও ঘোষিত করা হয়নি
এবং আর্গুমেন্ট রূপে এড ফাংশনের ইন্টিজার ভ্যারিয়েবল রয়েছে
সুতরাং রিটার্ন টাইপ এবং রিটার্ন ভ্যালুর অসামঞ্জস্য আছে
প্রোগ্রামে ফিরে আসি
এখন এরর স্থির করি
লাইন সংখ্যা 10 এ 4 লিখুন
সেভ এ টিপুন
আবার এক্সিকিউট করি
প্রম্পট পরিষ্কার করি
পূর্বের মত কম্পাইল করি
হ্যাঁ এটি কাজ করছে
এখন আমরা আরেকটি সাধারণ এরর দেখি যা আমরা পেতে পারি
ধরুন এখানে আমরা শুধু একটি প্যারামিটার লিখি
4 মুছে ফেলুন
সেভ এ টিপুন
টার্মিনালে ফিরে আসুন
কম্পাইল করি
আমরা লাইন সংখ্যা 10 এ এরর দেখি
টো ফিউ আর্গুমেন্টস টো ফাঙ্কশন ইন্ট এড
প্রোগ্রাম ফিরে আসুন
আপনি দেখতে পারেন আমাদের দুটি প্যারামিটার রয়েছে
ইন্ট a এবং ইন্ট b
এবং এখানে আমরা শুধুমাত্র একটি প্যারামিটার লিখছি
তাই এটি একটি এরর দিচ্ছে
এখন এরর স্থির করি
4 লিখুন
সেভ এ টিপুন
টার্মিনালে ফিরে আসি
আবার এক্সিকিউট করি
হ্যাঁ এটি কাজ করছে
স্লাইডে ফিরে আসি
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি ফাংশন ফাংশনের সিনটেক্স
আর্গুমেন্ট ছাড়া ফাংশন যেমন ভয়েড add আর্গুমেন্ট সহ ফাংশন যেমন ইন্ট addইন্ট aইন্ট বি নির্দেশিত কাজ হিসাবে ফাংশন ব্যবহার করে একটি সংখ্যার বর্গ নিরূপণ করতে প্রোগ্রাম লিখুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন httpspokentutorialorgWhat is a Spoken Tutorial এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য কনট্যাক্ট spoken tutorialorg তে ইমেল করুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ